এখানে অনেক গাছ দেখা যাচ্ছে এখানে একটি লোক দেখা যাচ্ছে।

স্কুলের মাঠটির কিছু অংশ মাটি দেখা যাচ্ছে পুরো অংশটা গাঁথনি দেওয়া রয়েছে।

এখানে একটি গাছের নীচে তিনটি ঠাকুর রয়েছে একটি লাল চেয়ার -এ একটি বাক্স রয়েছে।

সামোনে অনেক ছোট ছোট গাছ লাগানো রয়েছে।

চেয়ার টেবিলগুলিতে সাদা ও খয়েরি কালারের উম কাবার রাখা আছে।

এটা কোন কিছুর অফিস হতে পারে এখানে আমি দুটো সাদা টেবিল দেখতে পাচ্ছি দুটো কম্পিউটার একটি জেরক্স মেশিন দেখতে পাচ্ছি দুটো চেয়ার দেখতে পাচ্ছি।

এটি একটি গ্যারেজ মনে হচ্ছে এখানে ব্যানারে কিছু লেখা আছে হিরো সার্ভিস বলে।

এখানে একটি রডের উপর একটি ঘর তোলা রয়েছে পুরাটা নিট দিয়ে ঘেরা করা।

এই দুটি ছেলে স্যান্ডেল পরেছে ও দুজন সু পরেছে।

মন্দির গায়ের কালার সাদা ও মন্দিরটিও সাদা।